জলে চারজন ছেলে নৌকা ধরে দাঁড়িয়ে আছে।

বিল্ডিংটির বারান্দায় একটি বাইক রাখা আছে।

বিল্ডিংটির বারন্দায় একজন লোক দাঁড়িয়ে আছে।

এহানে একটি কাপড়ের দুকান আসে।

দোকানটির ভিতরে লাইট জ্বালানো আসে।

দোকানটির ভিতরে একজন লোক দাঁড়িয়ে আসে।

ব্রিজ এর পাশে একটি ইলেকট্রিক খুঁটি আসে খুঁটিতে অনেকগুলো তার লাগানো আসে।

ঘরটির চারপাশে অনেক গাসপালা আছে।

দোকানটির ভিতরে লাইট জ্বালানো আছে।

এখানে একটি বড় লোহার পাইপ আসে।

সড়কের উপর দিয়ে তিনজন লোক হাঁটছেন